এখানে অনেকগুলো চেয়ার টেবিল ও রাখা আসে।

এখানে দুইটি থালাও দেখা যাচ্ছে।

সাগরে অনেক মানুষ মিলে গোসল করতেসে ।

এখানে একটি পোস্টারে লেখা আসে বাসপোক লিভিং ।

পার্কের বাহিরে দুজন মানুষও দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে অনেকগুলো গাস দেখতে পাওয়া যাইচ--

এই সোবিটিতে দেখতে পাওয়া যাচ্চে যে এখানে একটি রাস্তা দেখা যাইচ্চে।

এই সোবিটিতে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে রাস্তায় একটি লাল ট্রাক যাইতেসে।

দুকানের ভিতরে দুটো টুল রাখা আসে।

এখানে সাদা সাদা বস্তাও দেখা যাছ--

দোকানের বাহিরেও কয়েকটি টায়ার দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবিটিতে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে একটি বড় রাস্তার পাশে একটি স্কুল দেখতে পাওয়া যা--

এই সবিটিতে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে একটি বড়ো মাঠে কয়েকটি সেলে মেয়ে মিলে ক্রিকেট খেলতেসে।

এই ছবিটিতে দেখতে পাওয়া যাচ্চে যে এখানে একটি বড়ো উঁচু নীচু জায়গা দেখা যাচ্চে ।

এই ছবিটিতে দেখতে পাওয়া যাইচ্ছে যে এখানে একটি সুন্দর জায়গা দেখতে পাওয়া যাচ্ছে।

রেস্টুরেন্টের পোস্টারে অনেকগুলো খাবারের সবিও দেখতে পাওয়া যাচ্চে।

এখানে একটি বড় বিল্ডিংও দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে একটি মূর্তির কুলে একটি বাচ্চা মূর্তিও দেখতে পাওয়া যাচ্চে ।

এখানে রাস্তার কয়েকগুলা মোটরসাইকেলও দেখতে পাওয়া যাচ্ছে।